খামার মানে অর্থাৎ খামার আছে মানে যেখানে মুরগি হাঁস মুরগি পালিত হয় তাকে আমরা খামার বলি জমিতে নিয়োজিত কর্মবান শ্রমিক ক্ষেতমজুর ইত্যাদি নামে অভিহিত হয়ে থাকে এইসব যাদের নিজস্ব রয়েছে তারাই কিন্তু কৃষক এটাই কি তাদেরকেই কিন্তু আমরা কৃষক হিসাবে চিনি কৃষক শব্দটি সাধারণত কিছু প্রয়োজনীয় উপাদানের সংমিশ্রণে প্রয়োগ করে ফসল ফলনে ফসল এবং ফলের বাগানে গৃহপালিত হাঁস মুরগি পালন অথবা অন্য ধরনের পশু পালন করে থাকেন তাদের উৎপাদিত পণ্য বাজারে

পশু পালন করছে অর্থাৎ গরু, ছাগল চাষ করছে তাদের উৎপাদিত পণ্য তাদের কষ্ট করে ফলানো এই

যেখানে হাঁস মুরগি পালন করা হয় সেখানে গিয়েও কিন্তু বিক্রি করা হয় আরো ব্যাপক অর্থে কৃষক শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় নির্দিষ্ট গৃহপালিত পশু যেমন গবাদি পশু ছাগল ভেড়া মহিষ ঘোড়া ইত্যাদি লালন পালনের সাথে জড়িত। কৃষক শব্দটি মার্কিন যুক্তরাষ্ট্র রেনচেস্ট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গ্রাজিয়েট বা স্টকম্যান নামে পরিচিত অর্থাৎ অর্থাৎ আমরা যদি কৃষকের আরো গভীরে গিয়ে ব্যাখ্যা পেতে চাই তাহলে সেই ব্যাখ্যাটি হল উম নির্দিষ্ট গৃহপালিত পশু অর্থাৎ এই কটি গৃহপালিত পশুর যারা গৃহে থাকে এবং ঘাস খায় প্রধানত গবাদিপশু যেমন ছাগল ভেড়া ঘোড়া ইত্যাদি চাষাবাদ করে লালন পালন করে বড় করে এর সাথেই জড়িত জু কৃষক শব্দটি কোথা থেকে এসেছে না মার্কিন যুক্তরাষ্ট্র ব্যঞ্চারস অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গ্যাজিয়ার্স বা আহ স্টকম্যান নামে পরিচিত কৃষক নানান জায়গায় নানান ধরনের নামে পরিচিত হয়ে আছে ভেড়া ছাগল এবং গবাদি পশু এই গবাদি পশুর সাথে জড়িত কৃষককে যথাক্রমে অর্থাৎ কৃষকরা যথাক্রমে সে ford go third এবং cow hut নামে আঁক্ষিত করা হয় dairy pharma বা দুগ্ধ খামারের সাথে যুক্ত জড়িত ব্যক্তি দুগ্ধ খামার রূপে পরিচিত পায় dairy pharma আমরা কাদের বলি dairy pharma হচ্ছে যাদের আহ যারা এই গরু অর্থাৎ গবাদিপশু গরু ছাগল লালন পালন করেন এবং সেই গরু ছাগল লালন-পালন করে তাদের দুধ বাজারে বিক্রি করে আমরা সেই দুধই কিনি তাদেরকে কিন্তু সেইসব কৃষকদেরও আলাদাভাবে তাদেরও নাম আছে উম গরু ছাগলের দুধ যারা বিক্রি করে তাদের কিন্তু dairy pharma অর্থাৎ dairy pharma বলতে এই যে দুধের ব্যবসা যারা করে তাদের অ সেই সব কৃষকদেরও কিন্তু বোঝানো হয়। তিনি দুধ উৎপা তিনি দুধ উৎপাদন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকেন হাঁস মুরগি খামারে বা পোল্ট্রি ফার্ম এ বাচ্চা উৎপাদন টার কি হাঁসের ছানা কিংবা এগুলোর মাংস ডিম বা পালক সংগ্রহ করে অথবা উক্ত তিনটি কাজ করে থাকেন। এই যে শুধু আহ dairy pharma অর্থাৎ শুধু দুধচাষী নয় বাচ্চা উৎপাদন মানে কোন হাঁস মুরগির ছোট ছোট বাচ্চাদের খাইয়ে বড় করা সেগুলোকে বিক্রি করা হাঁসের ছানা মুরগির ছানা এগুলোকে বিক্রি করা এবং মাংস ডিম বা পালক সংগ্রহ করে উক্ত তিনটি কাজ করে থাকেন। শুধু dairy pharma রি নয় এছাড়াও হাঁস মুরগির পালক বা মাংস জোগাড় করে জোগাড় ও কিন্তু এই কৃষকরাই করে তাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে কৃষকদের কিন্তু একটা অপরিহার্য ভূমিকা পালন করে চলেছে প্রত্যেকদিন আবার অনেক কৃষক তিনটি কাজ করেন এছাড়া অনেক কৃষক শাকসবজি উৎপাদন করে বাজারে বিক্রি করে তখন তিনি শাক pharma বা মার্কিট গার্ডেন নামে পরিচিত হয় দয়েজ pharma আমেরিকার চলতি ব্যবহৃত শব্দ যা প্রত্যক্ষভাবে জড়িত কৃষক বা যিনি তার নিজের জমিতে ফসল উৎপাদনের সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকেন এবার আসি কৃষকের উন্নয়নশীল দেশ কিংবা অন্যান্য প্রাক শিল্প সংস্কৃতিতে অধিকাংশ

অনুপর্ব জমি আবাদ করে থাকেন করে থাকে তারা আধুনিক পদ্ধতিতে খুন্নায়ওমান ফসল উৎপাদন প্রণালীর প্রয়োগ বীজ সংরক্ষণ

অন্যান্য নিত্য নতুন কৌশলাদি ব্যবহার করেন না তখ্যান্তরে উন্নত দেশ সমূহে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বল্প পরিশ্রমে জমির উর্বরতা বজায় রাখার মাধ্যমে ভারসাম্য রক্ষা করতে সদা সচেষ্ট থাকেন ছোট বড় কৃষিজাত পণ্য উৎপাদনকারীদের বৈশ্বিকভাবে একো মিত্র করার জন্য আন্তর্জাতিক কৃষি জাত পণ্য উৎপাদনকারী সংস্থা বা IFC গড়ে উঠেছে এই সংস্থাটি seventy ninety টি তেসে one twenty জাতীয় কৃষক সংঘে ছশোষাট million কৃষক প্রত্যেকদিন কাজ করে চলেছে বিষয়বস্তু এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে অর্থাৎ কৃষক আমাদের জীবনে নিত্য দিনে কোথাও না কোথাও তারাও কিন্তু আমাদের জীবনের সাথে তাল মিলিয়ে রয়েছে কৃষিকাজ হল গাছপালা এবং গবাদি পশুর চাষের পদ্ধতি অপকৃষ্ট মানব সভ্যতার উত্থানের বিকাশে চাবিকাঠি ছিল এই কৃষক যার ফলে গাহস্থকৃত প্রজাতির চাষ খাদ্য উদ্ধৃত করে যা মানুষের শহরে বসবাস করতে স

কৃষিকাজ ইতিহাসে সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে কমপক্ষে অনেক বছর আগে বন্য শস্য সংগ্রহ করা শুরু হওয়ার পরে উদীয়মান কৃষকেরা শুকর ভেড়া গবাদি পশু চাষ করা শুরু করে দেয়। বিশ্বের অন্তত

স্বাধীনভাবে গাছপালা চাষ করা হয়। বিংশ শতাব্দীতে বৃহৎ আকারের এক চাষের উপর ভিত্তি করে শিল্পভিত্তিক কৃষি কৃষি উৎপাদনে অধ্যাত্মিক বিস্তার করে যদিও প্রায় billion মানুষ এখনও জীবিকা নির্ভর এর জন্য কৃষকের ওপর নির্ভরশীল প্রধান কৃষি পণ্য গুলি হচ্ছে খাদ্য আঁশ জ্বালানি এবং কাঁচামাল যেমন রাবার এর মধ্যে বিস্মিতভাবে বিচ বিভক ত করা যেতে পারে খাদ্য শ্রেণীতে খাদ্যশস্য শাকসবজি ফল তেল মাছ মাংস দুধ ডিম ইত্যাদি বিশ্বের এক তৃতীয়াংশে ও বেশি কর্মী কৃষিতে নিযুক্ত আছেন যদি সাম্প্রতিক দর্শকগুলিতে কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাসের বৈশিক প্রবণতার অব্যাহত রয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে ক্ষুদ্র আংশি দায়িত্বে শিল্প ভিত্তি কৃষকের মাধ্যমে অধিকগ্রহণে এবং যান্ত্রিকরণে করা হয়েছে যা

এর মতন কৃষি রাসায়নিক এবং প্রযুক্তগত উন্নয়নের শস্যের ফলন দ্রুত বৃদ্ধি করেছে

আধুনিকগুলি স্মরণে মাংস উৎপাদনে বাড়িয়েছে কিন্তু পশু কল্যাণ এবং পরিবেশের ক্ষতি নিয়েও উদ্বেগ ও বাড়িয়েছে পরিবেশগত সমস্যা গুলির মধ্যে রয়েছে বৈশ্বিক উন্নয়নের অবদান ভূগর্ভস্থ শিশু শিলাস্তরে অবক্ষয় ভ্রূণ ওজার anti biotic

শিল্পভিত্তিক মাংস উৎ দনের এবং শিল্পভিত্তিক আহ মাংস উৎপাদনের বৃদ্ধির হরমোন কৃষি পরিবেশগত অবক্ষয় এবং আহ কারণ এবং একই সাথে এর প্রতি সংবেদনশীল যেমন বৈচিত্রের ক্ষতি মরুকরন মাটির অবক্ষয় এবং বইস্য উন্নয়নে যায় সব গুলি ফসলের হ্রাসের কারণ হতে পারে বংশানুগতভাবে পরবর্তী জীব ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যদিও কিছুই নির্দিষ্ট দেশে একটি কৃষি কিছু নি র্দিষ্ট দেশে এটি নিষিদ্ধ আমাদের প্রত্যেকের জীবনে অর্থাৎ প্রত্যেকে daily life style এ কৃষক কিন্তু সব সময়ই প্রয়োজন যেমন আমাদের খাওয়া দাওয়া বা মাছ মাংস দুধ চাল ভাত সবকিছুর ক্ষেত্রেই কিন্তু আহ কৃষকদের অনধিকার্য ভূমিকা রয়েছে তারা কিন্তু এইসব কিছুতেই একটা ভূমিকা পালন করে চলেছে তাই কৃষক রোদ জল ঝড় বৃষ্টিতে বসে আমাদের জন্য চাষ করে এবং তারা প্রত্যেক কে কিন্তু এত কষ্ট করে ফলন তৈরি করে সেটা শুধুমাত্র যাতে আমাদের খাবার ঠিক মতন থাকে সেই জন্য। তাই কৃষকদের ভূমিকা অ

তাই কৃষককে অনেক সময় বন্ধুও বলা হয় কৃষি শব্দটি ল্যাটিন ল্যাটিন একটি ভাষা থেকে এসছে লার্টিন একটি ভাষা থেকে এসছে কৃষির বিভিন্ন পরিসরের সাথে সংজ্ঞায়িত করা হয়েছে। এই ব্যাপক অর্থ হলো পৃথিবীর সম্পদ ব্যবহার করে পণ্য উৎপন্ন করাই হলো পণ্য উৎপাদন করা যা জীবন নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে খাদ্য আঁশ

সংজ্ঞায়িত করা হয় যে এতে আবাদ যোগ্য চাষাবাদ অন্যান্য তথ্য পশু পালন বিদ্যা পশুপালন বিদ্যা এবং বন্য বিজ্ঞান অভিভূত হয়েছে তবে উদ্যান তথ্য ও বন বি বিজ্ঞানকে প্রায়শই এটি থেকে বাদ দেওয়া হয় কৃষির বিকাশ মানুষের জনসংখ্যা কে শিকার এবং সংগ্রহের মাধ্যমে টিকিয়ে রাখার চেয়ে বহু গুণ বৃদ্ধি খেতে সক্ষম করেছে পৃথিবীর বিভিন্ন অংশে স্বাধীনভাবে কৃষি কার্য শুরু হয় এবং অন্তত এগারো টি পৃথক উৎপত্তি কেন্দ্রে বিভিন্ন ধরনের ট্যাক্স আইতে নির অন্তর্ভুক্ত রয়েছে কমপক্ষে প্রচুর পরি বছর আগে থেকে বন্যশস্য সংগ্রহ করা হয় এবং খাওয়া হয়। প্রায় অনেক বছর আগে থেকেই লেভান্তে আদ্যি আদ্যি অর্থাৎ খামার প্রতিষ্ঠা করা হয় খামার এবং চাষাবাদ করা হয় তাই চাষের ক্ষেতে তারা রোদ জল ঝড় বৃষ্টিতে ও পরোয়া না করে আমাদের জন্য ধান চাষ করেন যাতে আমরা দুবেলা ঠিক মতন খেতে পারি এবং এই খাওয়া দাওয়ার পিছনে আমরা বাজারে যেটাই কিনতে যাই যেই শাকসবজি যেই fresh fruit fresh ফল যাই কিনতে যাই তার মধ্যেই কিন্তু কৃষকের একটি বড় ভূমিকা প্রদান করে এই কৃষকরা না থাকলে আমরা কিন্তু এই এই বিশাল পৃথিবীতে বাঁচার মানেই খুঁজে পেতাম না তাই কৃষক আমাদের প্রত্যেকটি দিনের জীবনে প্রত্যেক মুহূর্তে খুবই প্রয়োজন তাই কৃষকদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রকম আমাদের এই ব্যস্ত জীবনেও খাবার যোগান দিয়ে যাওয়ার জন্য কৃষকেরা আমাদের জন্য প্রতিনিহত তাদের পরিশ্রম ব্যয় করে চলেছে। শুধু ফলনের ক্ষেত্রেই নয়। poultry ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে মাংসের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা আমাদের সব সময় পরিষেবা দিয়ে চলেছে অর্থাৎ অর্থাৎ কৃষকদের আমাদের প্রত্যেকদিনের জীবনে কিন্তু একটা অপরিহার্য ভূমিকা পালন করে চলেছে সেই ভূমিকা পালন কিন্তু একমাত্র কৃষকরাই করে থাকবে এবং কৃষকরা আমাদের জীবনে

কে বলা হয়েছিল মেধার অভাবে অভিনয় ছেড়ে দিতে। দেখুন যে বিশ্বাস করি গুলির উন্নয়ন গঠানো যায় সে বিশ্বাস মানুষের মধ্যে শেখার আগ্রহ জন্মায়। নিজেকে বারবার প্রমাণ করতে গিয়ে মানুষকে সময় নষ্ট করার কি দরকার। যেখানে আপনি আসলেই ভালো করতে পারেন। অতিক্রম না করে লুকানোর কি প্রয়োজন। যে challenge করবে তাকে না খুঁজে, বন্ধু খোঁজার চেষ্টা করুন । যারা যাকে আপনার আত্ম মূল্যায়নকে কেবল শক্তিশালী করবে। দুইটি চিন্তাধারার দর্শন। দুটি চিন্তা দ্বারা কিভাবে কাজ করে সেটি বুঝার জন্য আপনি যথাসম্ভব স্পষ্টভাবে কল্পনা করুন যে আপনি একজন তরুণী। খুব খারাপ একটি দিন কাটাচ্ছেন। আপনি একদিন একটা class এ গেলেন সেটা খুব জরুরী ছিল। আর আপনি সেটা পছন্দও করেন। আপনি সেই class পেলেন। সেই সন্ধ্যার বাড়ি যাওয়ার পর পর আপনি দেখলেন সে parking ticket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

তারা জীবনের সম্পর্কে এরকম ভাবে যে আমার জীবন করুণ আমার জীবনে কেউ নেই। কেউ পছন্দ করেনা সবাই ক্ষতি চায়। ক্ষমা করবেন। সেখানে মৃত্যু বা ধ্বংস ছিল। না শুধু একটি গেট। একটি টিকিট এবং একটি খারাপ phone call ছিল। এই মানুষগুলোকে নিজেদের কেবল কম মূল্যায়ন করে। নাকি বহনকারী নিরাশাবাদী। না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 কোন কিছু ভালোভাবে করার জন্য অনেক বেশি সময় দেওয়া দরকার এবং চেষ্টা করার ব্যাপারে এই ব্যাপারে আমি কখনো মাথা ঘামাই না। অন্যথায় অন্যভাবে বলা যায় আপনাকে পুনরায় পরিমাপ করতে কাউকে দেবেন না। কিছুই করি না বিছানায় থাকি। খাবার খাই চকলেট খাই এসব কি করার আছে। করার কি আছে? জানেন যখন আমি দিতাম ইচ্ছে করে দিতাম। এটি পরীক্ষা final নয় ।এটি parking ticket ভাঙ্গা car নয়। তাদের খানিকটা ঘষা মাজা করার প্রয়োজন ফেলে দেওয়ার নয়। মারাত্মক বা খুটে না পড়ার মতো কিছুই ঘটেনি। তবুও অস্থির চিন্তাধারার লোকেরা এই কাঁচামাল থেকে পরাজয় এবং অনুভূতি তৈরি করে নেয়। যখন পরিপক্ক চিন্তাধারায় কাউকে ফলাফল দিতাম কি হতো দেখুন তারা ভাবতো, class এ আমাকে আরো চেষ্টা করতে হবে। car park এর সময় আরো মনোযোগী হতে হবে। আর ভেবে দেখতে হবে বন্ধুর দিন টি খারাপ ছিল কি না? c plus মানে হল class এ আমাকে আরো চেষ্টা করতে হবে। এবং grade বাড়ানোর জন্য অর্ধেক semester আমার হাতে রয়ে গেছে। এরকম অনেক ছিল। কিন্তু ভাবছি আপনি মতামত পেয়ে গেছেন। এখন তারা কিভাবে টিকে থাকবে। সরাসরি ভাবে ক্লাসের বাকি পরীক্ষার জন্য বেশ ভালোভাবে পড়ার জন্য ভাবছি। ঠিকমতো ticket দেব।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

চিন্তাধারা যেমনই হোক না কেন আপনার মন খারাপ করার প্রয়োজন নেই। কার এমন হয় না দুর্বল grade পাওয়া বন্ধুত্ব প্রত্যাখ্যান। কেউ খুশিতে ডোল পেটায় না তবুও পরিপক্ক চিন্তাধারার মানুষরা

আরো অনেকগুলো প্রচলিত কথা রয়েছে যে এবং তাদের প্রতিরোধ ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে । যেমন ঝুঁকি না নিলে লাভ হয় না । যদি কখনো তুমি সফল না হও বারবার চেষ্টা করো। কিংবা একদিনে তৈরি হয় না। ঝুঁকি না নিলে ক্ষতি হয় না। একদিনে তৈরি হয়নি বলতে বোঝায় অন্য কিছু বুঝানো হয়েছে । অন্যভাবে বলা যায় ঝুকি এবং চেষ্টা হল এমন দুটি শব্দ । যেগুলো আপনার ঘাটতি প্রকাশ করে আর দেখায় যে আপনি সে কাজের জন্য যোগ্য নন। মূলত স্থির চিন্তাধারা কি পরিমান মানুষের চেষ্টা করে এবং সাহায্য পেতে চায় না দেখলে চমকে যেতে হয় আরো নতুন বিষয় হলো যে ঝুকি এবং চেষ্টা সংক্রান্ত মানুষের ধারণা মানুষের মৌলিক চিন্তা দ্বারা থেকে জন্ম নেয়। এটি কেবল এমন নয় যে কিছু মানুষ নিজেদের challenge করছে । এবং চেষ্টাকে গুরুত্ব দিচ্ছে। আমাদের পড়ার সময় দেখা গেছে যে এটা সরাসরি পরিপক্ক চিন্তাধারা থেকে আসছে যখন মানুষকে আমরা উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে পরিপক্ক মানুষ গড়ার ব্যাপারে শেখাই।

কাউকে আমরা স্থীর মানসিকতায় রেখে দেই তারা খুব দ্রুত challenge কে ভয় পেতে এবং চেষ্টাকে অবমূল্যায়ন করতে শুরু করে। অনেক সময় the secret of the world most successful people এই জাতীয় বইয়ের book story প্রচুর দেখতে পাই এবং এই বইগুলো হয়তো উপকারী কিছু পরামর্শও দেয়। কিন্তু এগুলো সাধারণত অসংলগ্ন কিছু সংযুক্তি যেমন অধিক ঝুঁকি নাও বা নিজের উপর বিশ্বাস রাখো আপনি যখন সফল মানুষদের শ্রদ্ধা করতে থাকবেন কখনো স্পষ্টভাবে বুঝতে পারবেন না যে বিষয়গুলো কিভাবে যুক্ত হয়েছে। কাজেই কিছুদিনের জন্য আপনি হয়তো উৎসাহিত হবেন কিন্তু মূলত বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের রহস্য তাদের সাথেই রয়ে যাবে। বরং আপনি যেহেতু স্থির এবং পরিপক্ক চিন্তাধারা করতে শুরু করেছেন আপনি দেখবেন কিভাবে একটি বিষয়ের অন্যদিকে পরিচালনা করে । কিভাবে পাথরে খোদাইকৃত আপনার ভ্রুমগুলো ভাবনা এবং কাজকে স্বাগত জানায়।

তারা নিজেদেরকে চিনেছে লিখেছে যখন আমি ওতো আর্টিকেল পড়েছি বারবার নিজেকে বলেছি এটা আমি, এটা আমি। তারা connection করতে পেরেছে। আপনার আর্টিকেল আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয়েছে পৃথিবীর রহস্য আমি জেনে গেছি। তারা তাদের মানসিকতার সাথে পুন পরিচয় দিয়ে দিয়েছে। আমি নিজের ভাবনার চারিপাশে এই ব্যক্তিগত আবর্তন দেখতে পেয়েছি এবং এটি খুবই সাংঘাতিক। এরকম শত শত মানুষের ব্যবসায় নেতৃবৃন্দের মানুষের কাছ থেকেও আমি এরকম চিঠি পেয়েছি। আত্ম উপলব্ধি নিজের সম্পদ এবং সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা কার আছে। পরিপক্ক চিন্তাধারার লোকেরা হয়তো নিজেদেরকে আইনস্টাইন বা ভাবে না। তবে তারা কি নিজেদের সামর্থ্যকে বড় করে দেখে অনেক সময় অসম্ভবকে পাওয়ার চেষ্টাও করে না। মূলত গবেষণা অনুযায়ী মানুষ নিজের ক্ষমতা ও মূল্যায়নের ব্যাপারে বেশ ভয়ংকর। সম্প্রতি লক্ষ্য করেছি যে কারা কেমন করে । আমরা মানুষকে নিজের কাজ এবং ক্ষমতার অবমূল্যায়ন সম্পর্কে দেখেছি নিশ্চিত। কিন্তু স্থির চিন্তাধারার মানুষেরাই প্রায় ক্ষেত্রে ভুল হিসাব করেছে। পরিপক্ক চিন্তাধারার লোকেরা আশ্চর্যজনক নির্ভুল। যখন আপনি এ বিষয়ে চিন্তা করবেন বুঝতে পারবেন। যদি পরিপক্ক মানুষের চিন্তাধারার মতো। আপনি আত্ম উন্নয়নে বিশ্বাস করেন? তবে আপনার বর্তমান ক্ষমতা সম্পর্কে আপনি মুক্ত থাকবেন। এমনকি সেটা যদি ততটা প্রশংসনীয় না হয় তবুও। এর চেয়ে বড় কথা হলো আপনি যদি শিখতে চান আপনার ক্ষমতা সম্পর্কে যথার্থ তথ্য আপনার প্রয়োজন পড়বে। যদি স্থির চিন্তাধারার মানুষের মতো সবকিছু সুসংবাদ বা দুঃসংবাদ হিসেবে গুরুত্বের সাথে গণ্য হয় তবে সেই থেকে বিপর্যয় আসতে বাধ্য।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 ওয়ার্ড গার্নার তার extraordinary minds এর বইতে সংযুক্ত করেছেন যে অসাধারণ ব্যক্তিদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতা বুঝার একটি বিশেষ গুণ থাকে। মজার ব্যাপার হলো পরিপক্ক ও চিন্তাধারার মানুষের মধ্যে সে গুনটি দেখা যায়। কি কি জমা আছে। অসাধারণ ব্যক্তিদের আর একটি বিশেষ গুণ হলো জীবনের ব্যর্থতাকে ভবিষ্যতের সফলতায় পরিণত করা। সৃজনশীলতার গবেষকরা এ ব্যাপারে একমত। সৃজনশীলতার গবেষকদের একশ তেতাল্লিশ ভোটের মধ্যে একটি বিষয়ে ব্যাপক ঐক্যমত পাওয়া গেছে। আর সেটি হলো পরিপক্ক চিন্তাধারার মানুষদের অধ্যবসায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা। আপনি হয়তো আবারো জানতে চাইবেন